আল্লাহ হাফিজ hello

আর কেমন আর থাকবো চলে যাচ্ছে বল তুই কেমন আছিস এই তোরে আমারও চলে যাচ্ছে ও নিয়ে বাড়ির সব ভালো আছে তো বাড়ির সব ভালো আছে বলতে ধর তোর মায়ের তো একটু শরীরটা ঠিক থাকছে না। তো তাই জন্য আর কি মায়ের একটু ডাক্তার দেখানোটা চলছেই আর তোর তোর অনেকগুলো test ফেস্ট দিয়েছিল তো test গুলো করলাম হম এখন তো সুস্থ আছে নাকি কি বলছিস

হ্যাঁ হ্যাঁ, এখন প্রত্যেকটা মানুষ উল্টাপাল্টা খাচ্ছে নিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে ওহ হ্যাঁ এবার ধর ভাই পড়াশোনা নিয়ে ও একটু pressure পড়ে যাচ্ছে এবার ওকে নিয়ে পড়াতে হচ্ছে এই করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মা বাবা টা ছেলের দিকে একটা ইয়ে আছে চিন্তা আছে হ্যাঁ তো এবার ধর কি করব বল তো সেজন্যই মাকে বললাম এখন তুমি অত চাপ নিও না পড়াশোনার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি তো তোকে phone করবো করেছিলাম তাই জন্য ফোনটা করা হ্যাঁ ভালোই করলি phone করলি কতদিন ফোন করা হয় নি কি বললি

আহ এ কি বলবো বল মানে এমনই অসুবিধায় পড়ে গেছিলাম তো যাই হোকগে যে তুই কি খবর পেয়েছিস ভাইদের school এ একটা meeting আছে হ্যাঁ খবরটা আমি পেয়েছিলাম meeting টা আছে meeting টা কটার সময় আছে রে আর বলিস না meeting ফিটিং মানে বিরক্ত লেগে গেছে এই পড়াশোনা হচ্ছে নাকি কি যে হচ্ছে মানে উপর ওয়ালাই জানছে। পড়াশোনাতে নামটা বন্ধ করে দিয়ে দেখ শুধু খেলাধুলা নাচ গান হ্যাঁ তো ঠিকই বলেছিস এখন তো পড়াশোনা সেরকম হয়না। এই হয় নাচ আছে কি অনুষ্ঠান আছে বা আবৃতি আছে এভাবেই school তা চালিয়ে দেয় একবছর এইরকম বুজলি মানে ছেলেমেয়েদের তো মানে ভবিষ্যৎ টা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এই পড়াশোনা school নিয়ে দেখ এই কিছুদিন আগে একটা fancy dress competition ছিল আজকে আবার দেখ বলছে যে নাকি নাচের competition আছে মানে কি করবি বল হ্যাঁ হ্যাঁ আমার ভাইটাও বলছে এরকম তুমি যা বলল আবার নাচের competition আছে। আমি তো বললাম এই তো একটা নাছের ই দিয়েছি আগে, আবার আছে বলছে হ্যাঁ আবারও আছে competition তো কঠিন ব্যাপার প্রত্যেকবার যদি আয় হয়তো পড়াশোনা হবে না নাচ নিয়ে থাক তাহলে তুই ওই বললাম। হ্যাঁরে আমাদের সময় এরকম ছিল বলতো আমাদের বেলায় ছিল না মানে বছরে একটা দুটো হতো ঠিক আছে এটা মানা যেত। কিন্তু এখনকার দিনে একটা নয় প্রত্যেক মাসে মাসে মনে হচ্ছে হয়েই আছে সেটাই মানে এখনকার আমাদের ভাইরা যেসব private school গুলোতে পড়ছে private schools গুলোতে তো মনে হচ্ছে যেন যে একেবারে গলা কেটে তো টাকা তো নিচ্ছে নিচ্ছে নিচ্ছে তার উপরে তো ধর এসব লেগে আছে একটার উপর একটা হ্যাঁ তুই ঠিকই বলেছিস private school এ যেমন পয়সা টয়সা নিচ্ছে যেরকম খেলা এত খেলা এত খেলা পড়াশোনাটাই ভুলে যাচ্ছে যে পড়তে বসবে একটু রাতের বেলায় বলছি পড়তে বস পড়াশোনা নাই নাচবো মানে competition আছে। নাচ তো করতে হবে এরকম ব্যাপার। পড়াশোনার প্রতি মনোযোগ দেয় না বলিস না আমি তো আমার ভাইকে বললাম যে ভাই একটু পড়তে বস। চ পরিতে তোকে homework গুলি করিয়ে নে মায়ের শরীরটা ঠিক নেই মা পড়াতে পারবে না বাবা আমাকে কি তেজ দেখালো জানিস বলছে যে না আমি পড়বো না আমি নাচ করব নাচ তুলতে হবে আমাকে নাচ শিখতে হবে আমার নাচের competition আছে। এরকম করে মুখে মুখে কথা বলছে জানিস হ্যাঁ হ্যাঁ তোর তোর তোর বলেও নয় আমার ভাইটাও সেই সেই রকম ব্যাপার competition আছে আয় করতে হবে first হতে হবে না হলে হবে না এক number হব আমি পড়বে পড়ার দিকে আমি first হবো সেই চেষ্টা নাই গানের দিকে first হতে হবে এরকম হয়তো মনোভাব আর বলিসনা মানে এতটাই জ্বালাচ্ছে না বাড়িতে এবার আমি আর পারছি না নিতে জানিস তো মানে? কি বলবো তোকে ওর যে পরীক্ষা আছে কিছুদিন পর থেকে সেটা ওদের মাথায় একদমই নাই। হ্যাঁ হ্যাঁ পরীক্ষার দিকে যে এটা পড়বো মা মা মাস্টারদের কি রকম কর্তব্য একটা পরীক্ষা আছে বাসতে যে পরীক্ষার দিকে একটু মনোযোগ টা দেবো না তো খেলাধুলা খেলাধুলা যদি করায় তো বাচ্চাদের তো হয়ে ওই দিকে চলে যাবে মনটা পড়াশোনা করতে হবে খেলাটা একটু কম করতে হবে। কেননা এখনকার বাচ্চাদের খেলার প্রতি একটা interest থাকে হ্যাঁ একদম ঠিক বলেছিস মানে? আমাদের সময় কেমন ছিল বল পরীক্ষার সময়

নানা খেলতে যাও পড়াশোনা পরে হয়েছে এরকম ব্যাপার সেটাই আমাদের তো ছোট সময় যখন কোন program হতো তোমার এক বছরের শুধু একটা বাড়ি একটা program এর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম যে সারা বছরে একটা প্রোগ্রাম হবে এ program টাতে আমরা নাম দেবো সব নাচ গান হল আঁকা competition হল যাই হোক সমস্ত কিছুতে বল

হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বছরে তো একটা আমাদের program থাকতো এই program টাই তো কবে আসবে কবে আসবে? একটা চিন্তা থাকতো যেদিন আসতো আনন্দ করতাম তা একটাই পরে তো আর থাকতো না কিন্তু এই এখনকার দিনে কি হয়েছে মাঝেমধ্যে মাঝেমধ্যে একটা program হয়ে যাচ্ছে মানুষের ওই শিশুরা তো ওইদিকেই মেতে আছে পড়ার দিকে তো মনোযোগ দেয় না মাস্টারদের সেই রকম কর্তব্য নাই হ্যাঁরে এ তো ধর এখন তো মানে আমার ভাইতো পড়ছে, তো আমার ভাই আর তোর ভাই তো একই একই school পড়ছে কত fees বলতো বাপরে fees দিতে দিতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে আমাদের সময় এত এতটা কিন্তু fees এর কিন্তু price ছিলোনা। আর এখন ওদের দেখ সেই class one এ two এ বাচ্চাদের fees মানে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আট হাজার টাকা করেনয় টাকা করে fees মুখের কথা দেওয়া বল

করে দিচ্ছে সেটাই তো একটা ব্যাপার সমস্যা

তার গায়ে লাগবে না কিন্তু পড়াশোনা যদি একটু করা তো তাহলে মনে হয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ তাও একটু হত তাই না হ্যাঁ সেটাই বলছিলাম fees নিচ্ছে ঠিক আছে কোন ব্যাপার নাই। এখন নিচে দিতে হচ্ছে কিন্তু ওই fees টাকে যদি ঠিক পথে সারাদিন যদি পড়াই তা না তবে তো ভালো লাগবে হ্যাঁ ঠিক fees তা নিচ্ছে নিচ্ছে ছেলেরা কিছু শিখছে দিয়ে কিছুই শিখতে পারছে না যে কিছুই বলতে পারেনা যে কি পড়াবে তা বলতে পারেনা বিশাল ব্যাপার

সে মানে কি বলে জামা কাপড় নিয়ে তোকে বলি আমাদের সেই কল ই আ আ school এর uniform একটাই ছিল দুটো ছিল মানে দু জোড়া একই কাপড় সেটা আমরা তিন দিন একটা পড়তাম তিন দিন আর একটা পড়তাম আর এখন দেখ ভাইদের সোমবার ওই জামা মঙ্গলবার ওই dress বুধবার ওই dress বৃহস্পতিবার ওই dress মানে সপ্তাহে সপ্তাহে ওদের এক একটা একা এক রকমের dress পড়তেই হয় হ্যাঁ তো ঠিকই বলেছিস আমাদের বেলায় একটা দুটো ব্যাপার ছিল। তারপর সেরকম আর তো সেরকম ছিল না। এখনকার দিনে তো সেটা হয় না। এখন বিভিন্ন ধরনের color বেরিয়েছে সোমবারটা এরকম পড়বি তারপরে মঙ্গলবার এরকম যেটা তো বললি ঠিক একদম ঠিক বলেছিস হ্যাঁরে তারপর দেখ এই আজকে এই competition আছে। এই competition এর জন্য এই এই জিনিস লাগবে। এইখানে এক হাজার টাকা খরচা, এই তারপরের দিন শুনবি এই competition আছে। এই competition এ এই জিনিস কেনার জন্য দু হাজার টাকা লাগবেদু হাজার টাকা দিয়ে পাঠাও মানে একটা school তো বলবোনা bank আর কি মানে মাসে মাসে ধর টাকা জমা করা হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস একটা মাসে মাসে যে bank এ টাকা জমা করাতে বেশি সুদ পাওয়া যায়। এটাতে ধরো টাকাটা দিয়ে যে ছেলেপেলেদের একটা ভবিষ্যৎ হবে বা ও কোন জায়গায় যেতে পারবে সেটা তো আমাকে মনে হচ্ছে না ওদিকে দেখে হ্যাঁ তো তুই দেখ এটা কি দেখে মনে হচ্ছে যে ছেলেদের ভবিষ্যৎ হবে, আমার তো মনে হচ্ছে না যে ছেলেদের ভবিষ্যৎ হবে উল্টো তো দেখে মনে হচ্ছে যেন ওরা ছেলেমেয়েদের কিনে রেখেছে আর উল্টে আমাদের কাছ থেকে বেশি বেশি করে টাকাও নিচ্ছে হ্যাঁ সেটাই যখন টাকাগুলো নিচ্ছে দুতিনটা ফুটবল বল কিনে দিচ্ছে বাস অনুষ্ঠান করো নাচো মাস্টারদেরও তো মজা হচ্ছে রে, মাস্টার ও তো পরে না বসে বসে job পেয়ে নিচ্ছে ওদিকে তো পড়াতে হয় না খালি নাচ গানে ব্যস্ত রেখে দিয়েছে বাস ছেলেপেলেরা পড়েনা আহ হ্যাঁ সেটা ঠিক তারপর দেখ এই lockdown তো মানে ছেলে মেয়ে গুলোর পড়াশোনা খারাপ করে দিল মনে ভাইতো ধর lockdown আগে অব্দি যেটুকু ওটা বলবো খুব brilliant ছিল একটু পড়াশোনার দিকে ভালো মন ছিল এখনতো মানে কিছু বলতে গেলে ও বাবা পড়াশোনার ব্যাপারে পুরনো কিছু জিজ্ঞেস কর দেখবি বলতেই পারবে না।

তো মাস্টার বলতো বেন চের উপর কান ধরা বা অন্য কিছু মার দিতো ভয়ে পড়তাম মাস্টার কে দেখে যে পড়া সোনা করে যেতেই হবে না তো মার রখাবো এই রকম একটা ব্যাপার থাকতো এখন কার দিনে সেই রকম তো নাই না এখন যা ছেলেমেয়েদের sir mam দেড় উপর ভয় জিনিসটাই নাই। আমরা তো ভয় ধর একটাবার sir যদি আসতো মাগো সে আসছে বস বস চুপ করে বসে যেতাম আমরা। তাই না বল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই sir কে দেখলে যত সম্ভব যতই সম্মান দিয়ে কথা বলতাম sir কে লেনদেন করতাম বিভিন্ন ই করতাম উঠে দাঁড়াতাম এখনকার দিনে তো sir কে দেখলে তো কোন ভয় পাই না একদম ডারসে চলে যাচ্ছে একটা সম্মান দিয়ে sir এর প্রতি respect থাকবে সেটাও মাস্টার এবং ছাত্রের কাছেও আশা করেন না সেটাই আর দেখ যখন আমরা home work করে যেতাম না বাড়িতে যে কাজগুলো দিত করতাম না তাহলে কি হতো পরের দিনকে কি মিথ্যা কথা বাহানা বানাতাম আমরা বলতাম যে sir খাতা আনতে ভুলে গেছি বা কিছু তো sir রা তখনই ধরে নিত যে তার মানে নিশ্চয়ই homework করেনি বলে ওদের একটা বাহানা হয়ে গেছে যে খাতা আনতে ভুলে গেছি টেনে class থেকে বার করে বাইরে দার করিয়ে কান ধরা করিয়ে দিত বল হ্যাঁ তো ঠিকই বলেছিস যখন আমরা কেউ মানে কাজ দিত আজ যখন আমি করতে পারতাম না এগুলো বলতাম স্যার খাতা আহ আনতে ভুলে গেছি বা পেন্সিলের কালি নাই বা এরকম বলতাম মাস্টার তো তখন বুঝতে পারত আমি তো তখন ছোট ছিলাম অতটা brain না মাস্টার কিন্তু ধরে ফেলত সবাইকে কান ধরা দিত ওই যে আনন্দগুলো এখনকার ছেলেপেলে তো পাই না নানা আনন্দ বাচ্চারা আর আনন্দের কি জিনিসটা বুঝেছে আমরা দেখ ছোটবেলায় পড়াশোনা করতাম এই করতাম দিয়ে কি হতো আমরা সব খেলতে যেতাম মাঠে এইখানে ওইখানে school টাকে আমরা ছুটি নেবার জন্য কত তাড়াহুড়ি করতাম যেই ছুটি দিলে আমরা খেলতে যাব এই করব কি হতো? যে মানে মজা লাগতো এখন দেখ ছেলেমেয়েরা ছুটি নেই ছুটি নেওয়ার জন্য পাগল থাকে, পাগল হয়ে কি হয় বাড়ি এসেছে সেই আর কি বাড়ি আসবে বাড়ি এসে তোর game game মা ফোনটা কই মা game খেলব মা ফোনটা কই মা video দেখব তাই না বল হ্যাঁ সেটাও ঠিক কি পড়াশুনায় বা করতাম খেলাটা তো কোন ব্যাপার নাই বিকেলে তো খেলার time এ পড়াশোনা বাদে খেলাটা করতাম কিন্তু এখনকার তো পড়ার সময় তো খেলাটা ভরে দিয়েছে। কি পড়ে পড়াশোনা করাটা বাচ্চারা খেলবে সেটাও তো নাই এখন খেলো আগে আর কেউ তো পড়াশোনা করতাম তারপর একটু করে খেলাধুলা হতো তারপরে আবার ঢুকে যেতাম পড়াশোনা করতে এখন তো সেটা হচ্ছে না। না সেই সব আর হয় কোথায়? সেই সব আর তুই দেখতে পেয়েছিস আমরা কোথায় দেখ মানে সপ্তাহ এ আমাদিকে স রোজ কিন্তু স্কুল যেতে হতো রোজ যদি আমরা স্কুল না যেতাম কি হতো এখন মানে বন্ধু বান্ধবীরা আমাদের এত ভাল ছিল যে আমরা যদি কোন note না করতাম আমাদেরকে কিন্তু পরের দিনকে পাঠিয়ে দিত তাই না বল বা আমরা school যেতাম লিখে নিতাম এর খাতা থেকে বলতাম ভাই একটু দেখিয়ে দিবি বোন একটু দেখিয়ে দে না রে কালকে আসেনি লিখিয়ে দে এরকম লিখে দিত সমস্ত notes আমাদেরকে দিয়ে দিত আর এখন তুই যা যদি বলিস কালকে তো আমার ছেলেটা আছে না একটু একটু নোটটা দেবেন আপনার ছেলে আসেনি আপনি বুঝে নিন আপনি লিখে নিন এরকম ধরনের কথাবার্তা ছিরি

এনে দিতাম উ আমাকে দিতো আমি ওকে help করতাম যে একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া ছিল এখনকার দিনে সেই বোঝাপড়াটা নাই ওই হিংসা তে পরিবর্তন হয়ে গেছে সত্যি তাই মানে বাচ্চাদের মনে এখন থেকে এতটাই হিংসা ঢুকে গেছে মানে তুই কি বলবি এই ছোট কিছুদিন আগে জানিস না আমাকে ফোন করেছিল আমার ভাইয়ের school থেকে তোর মা আমাকে ব্যাপারটা বলছে জানিস তো তোর ভাই এরকম করে মারামারি করেছে

হ্যাঁ এখন তো মারামারি তো আগে কি হতো খেলতাম আরি করতাম এখনকার সব নিজে নিজে সব school ঢুকে যায় তারপর ছেলেপেলেরা নামও জানে না ছেলে ওই school পড়ে কিনা খোঁজ ই রাখে না। না আমরা প্রত্যেকটা আইপি হত আমরা যখন যেতাম যেগুলোতে প্রত্যেক জনার নাম জানতাম ও অম ক ও অমুক প্রত্যেকটা চেনা পরিচিত class অনেকজনা

এই দেখ না এক্ষুনি আমি দেখ না মায়ের ফোনে দেখছি massage আসছে যেটা হচ্ছে বলছে একটা parents meeting হবে parents দেখে বিকাল পাঁচটায় আসতে হবে school এ এবার তুই বল এতদুর school পাঁচটার সময়

সেটাতো বটেই যে পাঁচতা সুময় দেরি হতো কিন্তু পাঁচতা সুময় একটা কাজ তাজ করে যাওয়া তা একটু অসম্ভ ব্যাপার

মানে আমি সত্যি কথা বলতে ভীষণ মিস করি আমাদের দেখ আগে যখন school আমরা যেতাম কি সুন্দর ঘন্টা পড়তো না মানে ঘন্টার আওয়াজ টা শুনে কি বলব তাড়াহুড়ি করে ছুটে যেতাম এই ছুটি হয়ে গেল

হ্যাঁ তো ঠিকই বলেছিস যখন আমরা class করতাম একটা ঘন্টা পড়তো ও কি মনে একটা শান্তি পেতাম একটা class শেষ হয়ে গেল আবার একটু পর একটা এই ঘন্টাটা পড়বে, মানে একটাও নিজেদের মনে ঘন্টা শব্দ শুনে একটা আনন্দ লাগতো কিন্তু এখনকার দিনের সে আনন্দটাই পাইনা আমরা যে আনন্দগুলো পেয়ে এসেছি

তারপর মেয়েদের খো খো খেলার competition ব্যাড মিউটন খেলা competition ছেলেদের তোরে তোরা মনে আছে সেই cricket খেলতিস এই যে আনন্দ এই যে আমরা খেলতাম ব্যাট বল আমরা টেনিস খেলতাম বা এই যে একটা খেলতাম দারুন লাগতো কিন্তু এই সব দিন আর পাবো না শুনে দুঃখ লাগে এ তোর ঐ কথাটা মনে আছে সে যে cricket খেলতে গিয়ে আমাদের ওই যে সামনে team ছিল তুই ভুল করে এত জোর মেরে দিয়েছিলিস সামনে ওই মুখের কাছে বল লেগে গেছিল দিয়ে ওর কত রক্ত বেরিয়েছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এই মেরেছিলাম তার পর ওর বুকে লেগেছে তো ভাবতে পারতো সরে যেতে পারতো ও তো লক্ষ করিনি আমি সেই এতে মেরে দিয়েছি আর একে লেগেছে

বিশ্বাস কর মাঝে মাঝে মনে পড়ে না এত হাসি পায় আমার মানে কি বলবো যে ছোটবেলায় আমরা স্কুলে এসে কি সব কি সব করতাম জানিস তো হ্যাঁ হ্যাঁ যখন বলেতো এখন যদি কথা গুলো ভাবি মনে মনে ভাবি যে ছোটবেলায় কি কি করতাম সেটা মনে মনে হাসি আসবে এখন হ্যাঁ এই রকম করতাম এখন তো সেই তারপর তোর মনে আছে হাতের কাজগুলো যখন বলতো তুমি তোমার সঙ্গে কি বলে রাজেশ পার্টনার হবে তুমি রাজেশের সাথে একটা জিনিস তৈরি করে নিজের হাতে হতে ভালো করে তৈরি করে নিয়ে আসবে